প্রয়োজন হলে আমি মাঝে মাঝে repeat করেও দেখি কিন্তু repeat করে দেখতে আমার খুব বেশি ভাল লাগে না কিন্তু যেইটা অনেক বেশি পছন্দ হয়েছে অ্যাঁ সেটা দেখা যাচ্ছে দু একবার repeat করে দিচ্ছি আরকি তো আপনি তো বাংলা নাটক দেখেন কোন ধরনের নাটক দেখতে বেশি পছন্দ করেন? আমি ওই যে আমারও আপনার সাথে মিল আছে কিছুটা thriller গল্পগুলো আমার পছন্দ thriller গল্প নিয়ে তো এভাবে বাংলাদেশে এখনো তৈরি হয় না হম recently বোধহয় ওই যে একটা web series পুনর্জন্ম ওয়ান টু থ্রী ওইটা হইছে ওইটা দেখেছেন বেশ ভালই পড়েছি বাংলাদেশ ভালই করেছে তারপর হচ্ছে নুহার শুমায়নের একটা অ্যাঁ horror এবং thriller short film দেখেছিলাম উম মশারি তো ওটাও নুহাস হুমায়ুন এর একটা তো ওটাও বেশ ভালো লেগেছে আর এমনি বাংলা একক অনেক নাটক দেখা হয় phone এ plus হয়েছে TV তে অনেক নাটকই দেখা হয় বিশেষ করে বিশেষ বিশেষ day তে যে নাটকগুলো হয়ে থাকে যেমন ঈদে তারপর সামনে আসতেছে valentines day তো এই নাটকগুলো এই বিশেষ বিশেষ দিনের নাটকগুলো TV তে দেখা হয় আর অ্যাঁ এমনি অনেক বেছে বেছে নাটক দেখি তো গতানুগতিক নাটক গুলো দেখি না যে নাটক গুলো দেখি viral হইছে বা short film অনেক সময় Facebook এ দেখিনা তো ওগুলো আরকি দেখা হয় বিশেষ উম করে ওইভাবে মানে TV মানে phone এ ঢুকেই যে নাটক দেখবে ওরকম না সারা দিয়ে বিশেষ কিছু নাটক দেখা হয় আর বিশেষ কোনো নায়ক পছন্দ নেই যার গল্প ভালো লাগে কিন্তু আমার অনেক ভালো লাগে আমি সিয়াফ যেমন ধরেন এখন কিন্তু বাংলাদেশের মোটামুটি নাটকগুলো অনেক ভালো করতেসেন thriller এর নাটক বানায়ে ফেলতেসে আবার যেমন ধরেন এই যে

হম তো ওটাতে বেশ বাংলাদেশের যে web series গুলো ওখানে telecast হয় মানে একদম television premiere এর মতো আরকি ওখানে premiere হয়

তো ওইখানের উম গল্পগুলো বেশ unique থাকে Plus অ্যাঁ ওখানে যে director মানে hero heroine দের কাছ থেকে যেভাবে অভিনয় গুলো আদায় করে ওই জিনিসটো আমার অনেক ভালো লাগসে হ্যাঁ ঁ হ্যাঁ ঁ আমি এটাই বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশের বর্তমানের web series গুলো কিন্তু চমৎকার হচ্ছে সেখানে thriller থাকছে, মানে সব ধরনের story ই থাকতাছে তো ভালোই লাগছে আরকি বাংলাদেশে মোটামুটি ভালোই এগিয়ে যাচ্ছে নাটক, web series গুলো দিয়ে কিন্তু মৌরিতে আসলে অত বেশি সারা ফেলতে পারে না এখন কিন্তু নাটক, cinema sorry নাটক আর web series দিয়ে মোটামুটি এগিয়ে যাচ্ছে বিনোদন নেওয়ার জায়গা যদিও এখন আমাদের আসলে সব থেকে বড় বিনোদন phone ই নেয় Facebook এটা আসলে সবার প্রথম আমরা অনেক বেশি আসক্তাশালী Facebook এ এই আরকি হ্যাঁ ঁ বাংলাদেশের movie আগের movie গুলো দেখেন গল্প common হলেও অ্যাঁ যে এই যে বেশ পুরাতন কিছু নায়ক নায়িকা ছিল যেমন শাবানা ববিতা তারপর হচ্ছে আমার খলনায়ক বিশেষ করে পছন্দ ছিল যেমন হুমায়ুন পরেদি, আহমেদ শরিফ তারপর হচ্ছে ডিপজল নিশা সওদাগর এই যে যে খলনায়কগুলো এদের অভিনয় আমার খুব ভালো লাগতো এদের প্রত্যেকের একটা নিজস্ব style ছিল নিজস্ব way তে এরা অভিনয় করতো এবং অভিনয়টা অনেকটা

আর যাও টুকটাক দেখা হয় অনেক সময় যে Facebook এ viral হয় short click তো আমার মানে ওদের অভিনয় এত fake লাগে বলার মতো না মানে যাতা অবস্থা এখন বাংলাদেশের movie র industry আরকি হ্যাঁ ঁ আপু ঠিক বলছেন মানে বিশেষ করে মনে হয় যে এখন এর movie এটা মনে হয়েছে এটা movie করতেছেন নাকি নাটক করতেছেন নাটক ও এর থেকে বেশি ভালো হয় এমন হয়েছে আগে যেমন ধরুন সাপধরের যে movie গুলা এখন পর্যন্ত hit তাই না? আমরা তো সেই ছোট থেকে দেখে আসতেছি এই যে আমরা মোটামুটি বড়ো হয়ে গেছি তারপরে ওই আগের যে movie গুলো ছিল ওগুলা এখন পর্যন্ত hit ওই movie গুলাকেও এখনের এখন যে movie হচ্ছে আরকি এগুলাও হচ্ছে যদি টক্কর দেওয়া যায় পারবে না কিন্তু তখন

কি বলবো? ভালো writer এবং director এর বোধহয় অভাব কারণ এখন দেখেন এই যে যে রিয়াজ তারপর হচ্ছে এলিয়াস কাঞ্চন এরা কিন্তু আগের movie গুলোতে যেইভাবে যতটা reality base অভিনয় করছে এখন এই movie গুলোতে দেখেন

এদেরকে দেখলে মনে হয় কি এরা কি অভিনয় ভুলে গেসে না আরকি

director অ্যাঁ অভাব একজন ভালো director না থাকলে যা হয় director ই তো একটা actor~ actress এবং actor এর কাছ থেকে অভিনয়টা বের করে আনবে বুঝছেন আমার মনে হয় যে director এর বা অভাব plus হচ্ছে writer অভাব writer রা শুধু copy করতে পারলেই বাঁচে script writer যারা

হ্যাঁ ঁ হ্যাঁ ঁ অনেক বেশি copy করে আবার মানে story ও কেমন copy করে তারপরে আবার এই story গুলা কেমন জানি হয়েছে তার থেকে বড় কথা অভিনয় মনে হয় এরা কিছুই পারে না এরা দেখলেই মনে হয় যে না এখানে shooting চলতাছে

এমন গল্প যেসব গল্প আমরা সাধারণত হয় হামেশাই দেখি, যেকোনো industry তে এ ধরনের গল্প একটি movie তৈরী হয় তারপরও দেখবেন অ্যাঁ অভিনয় গুলো এত সুন্দর থাকে যে অ্যাঁ যদি tragetic হয়, তো আপনি দেখলে emotional হয়ে যাবেন Comedian হইলে আপনি হাসবেন এরকম অভিনয়ের উম বিষয়টা আসলে অনেক বড়ো

most of the time মানে সব সময় তো সব movie বা নাটক hit হয় না কিন্তু বেশিরভাগই এত সুন্দর অভিনয় করা অনেক common গল্প ভালো লাগে ওদের series গুলো দেখলে বুঝতে পারছেন? এটা হচ্ছে অভিনয় একটা বড় factor আর আপনি যদি বললেন ইদানিং আসলে আমরা phone based হয়ে গেছি phone এর কারণে বিভিন্ন দেশের উম কি বলবো, নাটক cinema দেখা হয় যার কারণে আমাদের যে entertainment এর ব্যাপারে যে রুচিটা এটাও এখন wide হয়ে গেছে অনেক

সেখানে বাংলাদেশের movie তো কিছুই না তো আমাদের ভালো লাগবে না এটাই স্বাভাবিক হ্যাঁ ঁ হ্যাঁ ঁ আর thriller এর movie গুলো আপনারা কি মানে কোন ধরণের movie গুলো বেশি দেখতে ভালো লাগে? thriller নাকি একটু ভৌতিক হইলে ওগুলা? যদি আমি একটু ভয় ভয় পাই ভূতের

মানে একটা কেমন যেন একটা আকর্ষণ কাজ করে thriller কিছু দেখলেই আমার দেখতে হয় ওই দেখলে মানে একটানা যদি আমার horror দেখি তাহলে

আমি দেখেছি এই lockdown এ বিশেষ করে যে কোরিয়ার তারপর হচ্ছে কোরিয়ার যে oscar যে movie আছে না অ্যাঁ নাম কি প্যারাসাইড তারপর হচ্ছে cell number seven, অ্যাঁ children's havean এই movie গুলো আমি দেখেছি অ্যাঁ তারপর virus নিয়ে বেশি কিছু movie দেখেছি try to book তারপর হয়েছে সিয়াম সিয়াম না sorry শ্যাম এরকম বেশ কিছু movie আমি দেখেছি বুঝছেন

আমি আসলে বেচে বেচে movie দেখি তো, যখন movie দেখবো ঠিক করি তো দু তিন দিন free থাকে দুদিনের মধ্যে বেশ তিন চারটা movie দেখা হয়ে যায় ওটা যদি দেখেন ওটা হচ্ছে thriller এর পর মানে twist এর পর twist এত পরিমানে twist ওটার মধ্যে আমার তো অনেক ভালো লাগছে এই movie টা এই movie টা দেখার পরে আমার মনে হয়েছে যে এই ধরণের movie আরো আছে কিনা আরো আছে কিনা প্রচুর খোঁজাখুঁজি করছি অ্যাঁ যাই হোক অ্যাঁ তো আবার horror movie গুলো যদি বলি তাহলে ওটা আমরা যদি cousin রা একসাথে হই না তাহলে একটু দেখা হবে যদি দেখতেও বসি দেখা যাচ্ছে আমি ভয় পেয়ে ঘুমাই গেছি শুয়ে শুয়ে যদি দেখি, এবার time টাতে এমন হয় যে তিরিশ minute দেখবো তারপরে আমি আর নাই আমি ঘুমিয়ে গেছি তো ওরা প্রচুর বিরক্ত হয়েছে আপু তোমাকে দিয়ে movie দেখা হবে না তুমি বরং তুমি তুমি তোমার নিশান নাটক দেখো এই ভালো ওটাই তোমার জন্য ঠিক আছে তোমার জন্যই আসলে movie টুভি দেখা হবে না

আমার partner হচ্ছে আমার বোনের মেয়ে তো ও আর আমি প্রায় একসাথে যখন দেখা হয় তখন horror movie দেখি বিশেষ করে তুরস্কের যে Turkish যে movie গুলো আছে ওখানে horror movie গুলো বেশ horror হয় আরকি ওখানে দেখেছি কিছু চিহ্নের সিরিজ গুলো দেখেছি dubb এর আপনি যে বললেন না তামিল movie রাজশাসন এরকম আরেকটা movie আপনি আমি আপনাকে suggest করতে পারি উম ওটাও দক্ষিণের movie নাম হচ্ছে forensic ওটাও দেখেন ওটাও আপনার ভাল লাগবে ওই একই ধরনের একই type feel পাবেন আরকি style এর আরকি তাহলে দেখতে হবে কিন্তু একা একা movie দেখার একদমই মজা নেই আমি মনে করি যদি cousin রা আবার হই তাহলে আসলে দেখা হবে বা কোনো friends যদি আসে তাহলে একা একা আসলে আমি এই movie দেখতে পারি না আমার আবার অনেক কিছু জিগেস করতে হয়েছে এইটা কি হইলো ওইটা কি হইলো এইটাই আবার আরকি

thriller গল্প গুলো পছন্দ করি না আমার সাথে আমার মতো একজন partner লাগবে যে বুঝবে চুপচাপ করে থাকবে আর কথা বললে আমার মাথায় thriller গল্প ঢোকে না

comedy যে গল্পগুলো হয়, comedian যে গল্পগুলো ওগুলো অনেককে নিয়ে দেখতে পছন্দ করি আরকি

last, last কি যেন একটা ছবি দেখলাম মানে ওই horror movie আরকি আমি মানে এক একটা সময় এক একটা কথা বলছি ও আপু please তুমি ঘুমাও তোমার জন্য আমার horror movie কম ই movie লাগতাসে, একটু চুপ করো না মানে এরকম হয়ে যায় movie দেখতে গেলে যাই হোক অনেকক্ষণ কথা বললাম খুব ভালো লাগলো

দেখেন হ্যাঁ দেখে আমাকে review দেবেন কেমন লাগলো জি জি জি অবশ্যই তার জন্য কোনো একটা cousin বা friend কে phone করতে হবে যে তোমরা আসো আমরা movie দেখি, আচ্ছা আপু ভালো থাকবেন অ্যাঁ Arbi

Hello বিজয়? হম বল সুজয় কেমন আছিস? ভালো আছিরে. তুই কেমন আছিস? এই চলে যাচ্ছ ঠিক ঠাক. তারপরে, সব খবর ঠিক ঠাক বাড়ির? হম বাড়ির সবাই ভালো আছে. আচ্ছা.

মানে চিন্তার বিষয়টা তো আরো বেড়ে যাচ্ছে দিন দিন যা খবর দেখছি যা, news আসছে.

news দেখলাম তোর এই যে global warming বল বা weather এর যে update গুলো হচ্ছে. glecer হচ্ছে তোর গোলে যাচ্ছে Antarctica র যে glacer আছে সেগুলো গোলে যাচ্ছে. তো এই ধরনের যে news গুলো আসছে, এগুলোতো সত্যি concerning. মানে এইগুলোতে যদি আজকের দিনে মানে politician যারা আছে international politician যারা আছে তারা যদি দৃষ্ঠিপাত না করে তাহলে তো আগামী দিনে আরো বড় সরো সমস্যা হয়ে যাবে.মানে আগামী যে generation আছে, তারাতো survive করতেই পারবে না. হম, এরকম খবর আমিও শুনেছি. মাঝে মধ্যে শোনাও যায় যে Antarctica র বরফ গোলে যাচ্ছে. তো মানে, প্রাকৃতিক দূষণের মানে একদম দৃষ্টান্ত যাকে বলে. এরজন্যে তো সমুদ্রের জলস্থর অনেক উপরে উঠে যাবে. প্রাকিতিক দূষণকে নিয়ন্ত্রণ করা সম্ভব মানুষ যদি ইচ্ছে করে তাহলে প্রাকিতিক দূষণকে নিয়ন্ত্রণ করা যায়. এমন নয় যে করা যায়না. কিন্তু, তার জন্যে একটা উম proper plan থাকা দরকার. আর শুধু এটা যেকোনো একটা nation wide হলে হবেনা. এটা গোটা world wide হতে হবে. যেকোনো একটা plan যদি নিয়ে আসে, সেটা world wide যদি ঠিকমতো চালু করা যায় তাহলে আ প্রাকৃতিক দূষণ রক্ষা সম্ভব, এবং এই যে মানে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যা থেকে কিন্তু বেরোনো সম্ভব. হম, সাধারণ মানুষের সচেতন হওয়া দরকার আছে. সেইসঙ্গে যারা উম আ মানে কোনো দেশের নেতা মন্ত্রী যারা আছেন, তাদের সাথে জনতা যেরকম আছে সেরকম আরকি তাদের activity টাও active ও হতে হবে এই বাপ্যারে. active তো হতে হবে কিন্তু, খবর যেগুলো মাঝে মাঝে দেখি বা খবর আসছে যে কিছুদিন আগে দেখলাম যে activist যে ছিলো এই climate activist যে ছিলো বা আছে এখনো যে তাকে তো দেখলাম arrest করা হয়েছে sweden police সম্ভবত তাকে গ্রেপ্তার করেছে. তো, যারা climate নিয়ে কথা বলছে বা climate ঠিক করার কথা বলছে,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

সাত billion বা আঠ billion ছিলো. এখন তো দিনকে দিন বেড়ে যাচ্ছে. আর ভারতের মতো দেশ যেখানে Asia মহাদেশ China আর india মিলেই তো এখানে অনেক population আছে. India তো আবার China কে এই সামনে March April এর মধেই cover তো, population যদি এত বাড়ে আর climate নিয়ে যদি চিন্তা না করে তাহলে তো একটা বিরাট বড় সমস্যা সৃষ্ঠি হবে. হম, হম সেটাতো আছেই. যেরকম এখানে আমি এইমাত্র দেখছি, যে glacier যেটা রয়েছে Antarctica সবচে বড় glacier নাকি সেটাই নাকি গোলে যাচ্ছে গিয়ে.

দশ ফুট জলস্থর বেড়ে যাবে গিয়ে.

সেই glacier যদি গলা শুরু করে তাহলে তো সমুদ্রের জলচ্ছাসও বেড়ে যাবে. অনেক জলচ্ছাস বাড়বে একদম. হম এটা সত্যি মানে দুশ্চিন্তার ব্যাপার হয়ে দাড়ায়. বিরাট বড় দুশ্চিন্তার ব্যাপার. আর এরকম যদি জলচ্ছাস বাড়ে তাহলে যে, সমুদ্রপৃষ্ঠ থেকে যে শহরগুলো আছে, বা যে city গুলো আছে, দেখাগেলো যে কয়েকফুট উছ্তাতে আছে. তাহলে সেই শহরগুলো তো ডুবে যাবে দশ ফুট মানে অনেক অনেক জলচ্ছাস. হম হম. এমনই পরিবেশ দূষণ যেভাবে আর কি বৃদ্ধি পাছে, বা পৃথিবীতে যেরকম গাড়িঘোড়া উম আ বৃদ্ধি পাছে, তারসঙ্গে দূষণটাও বৃদ্ধি পাছে.যার কারণেই এই ধরনের বাপ্যারগুলো হচ্ছে. global warming হচ্ছে আর জলস্থর এরকম ভাবে বাড়ছে. Antarctica র glacier গোলে যাচ্ছে. হ্যাঁ, যদি ব জলচ্ছাস হয় এরকম দশ ফুট যদি জলচ্ছাস হয়. তাহলে আমাদের যে West Bengal এর যে কোলকাতা শহর আছে, তো সেই কোলকাতা শহর তো মানে সমদ্রতলি থেকে সামান্য উচুতে অবস্থিত. তা দশ ফুট জলচ্ছাস হওয়া মানে তো আমাদের কলকাতা শহরও ডুবে যাবে. কলকাতা, মুম্বাই. মুম্বাই শহরে তো সমুদ্রের একদম ম পৃষ্ঠতলে অবস্থিত. তো সেরকমও যদি হয় তাহলে মুম্বাই শহরও তো ডুবে যাবে একদম. হম, কেননা Antarctica তো হম কম বরফ নেই ওইখানে তো মাইলের পর মাইল শুধু বরফ আর বরফ.

এটা তো খুবই চিন্তার বিষয়. ওখানে তো বরফের চাদর. পুরো একদম বরফের চাদর. এবার সেই বরফের চাদর যদি গলা শুরু হয়, তাহলেতো নদী তে যেমন জলচ্ছাস বাড়বে, এবার নদীতে বাড়া মানে সমদ্রেও বাড়বে. তো এইগুলো নিয়েই কিন্তু আজকের দিনে আমাদের যে activist আছে, বা যে international climate policy যেগুলো আছে সেগুলোকে আবার করে review করা দরকার. হম সে তো করতেই হবে. নাহলে পরে যা দিন আসছে. এরপরে খুবই মানে চিন্তার বিষয় হয়ে দাড়াবে যে মানুষের বসবাস করার মতো জায়গা খুব কম বেঁচে থাকবে. কেননা বেশিরভাগ জায়গায় আর কি সব জলের তলায় চলে যাবে.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 সে স্থলভাগের তো তিন ভাগের মধ্যে এক ভাগ তো এমনই ডুবে যাবে. তাহলে মানুষ গিয়ে কোথায় গিয়ে বসবাস করবে? মানুষ কে তো সেই পাহাড়ের উপরে গিয়ে বসবাস করতে হবে. আর এখন যা পৃথিবীর জনসংখা, তাতে এত মানুষ মানে থাকবে টা কোথায়? তো মানুষের রীতিমতো প্রাণসংশয় এই একটা ধরা পরবে আর কি. হম, আর সেইসঙ্গে মানে global warming ও যেভাবে বেড়ে চলেছে global warming এর জন্যে যেসমস্থ দেশ গুলো মানে নাতিসিতিষ্ণ ছিলো সেইগুলো এখন আ এখন অতি উষ্ণ বা অতি শীত প্রবন এলাকায় পরিনত হচ্ছে. যেমন আমি যদি ধরি ভারতের কথাই. ভারত আগে নাতিশিতিষ্ণ ছিলো. কিন্তু এখন যা দিনকাল আসছে. তাতে কোনো কোনো জায়গাতে মানে অতি শীত পড়ছে শীত কালে, নয়তো গ্রীষ্মকালে অতি গরম হয়ে যাচ্ছে.প্রচন্ড উষ্ম হয়ে যাচ্ছে.

সমুদ্রপৃষ্ঠ থেকে যেটা একটু দুরে আছে দিল্লি. কারণ দিল্লির আশেপাশে তো সমুদ্র নেই, তো দিল্লিতে এইরকম হয় যদি শীতকালে এত শীত পরেছে, মানে এত শীত আগে পরেনি last দশ বছর বা কুড়ি বছরে এরকম হয়নি. দেখা যাচ্ছে যে temperature এক degree দু degree তে পৌছে যাচ্ছে. যেটা দশ বছর বা বারো বছরে হয়নি. আবার যখন গরম পড়ছে, তখন এত গরম পড়ছে, যে মানে যা তা রকমের উষ্ম হয়ে যাচ্ছে একদম. পরিবেশ উষ্ম হয়ে যাচ্ছে. আটচল্লিশ degree সাতচল্লিশ degree এইরকম একটা temperature পৌছে যাচ্ছে তখন. হম এইগুলো মানে দিল্লির মতো যে বড় বড় শহরগুলো আছে, দিল্লি, কলকাতা, মুম্বাই এইধরনের দূষণ গুলো mainly হচ্ছে ওখানে এই গাড়িঘোড়ার জন্যে. যে পরিমানে মানে গাড়ী রয়েছে ওখানে তার থেকে যে মানে carbon dioxide বেরোচ্ছে, তারজন্যে নাকি ঐখানে মাঝে মধ্যে ধোয়ার কুয়াসা হয়ে যায় গিয়ে.

ইম এই এইগুলোতো এইগুলোতো মানে ম ম man made. গাড়ীর যে ধোয়া, এগুলোতো man made. মানুষ যদি ইচ্ছা করে বা politician রা বা যে প্রসাসন আছে তারা যদি ইচ্ছা করে এগুলোকে controll করা যায়. এগুলো controll করা যায় না এমন নয়. তার কারণ হচ্ছে এখন তো ইম battery system এর যে গাড়ী আছে সেই গাড়ী এখন চলে আসছে আগামী দিনে. plus এখন hydrogen চালিত যে গাড়ী আছে, সে ই fuel আছে সে fuel ও চলে আসছে. এইগুলোতে যত তাড়াতাড়ি implement করবে ততো তাড়াতাড়ি petrol desiel যে গাড়ী আইতেছে গাড়ীগুলো ব ইয়া পাবে. মানে ওরা ওদের কে বসিয়ে দেওয়া হবে তো. তখন carbon dioxide বা carbon monooxide যেরকম immison হচ্ছে সেরকম immison হবে না. আর অত যদি immison না হয় তাহলে দূষণ ঠেকাতে হবে না. আমি দিল্লির যে report দেখছিলাম দূষণের তো world এর তো সবথেকে দুষিত শহরই তো হচ্ছে ম ইয়ে দিল্লি. হম হম, আর ভারতের মধ্যে তো দিল্লির পরে কলকাতা নাম রয়েছে তারপরে মুম্বাই রয়েছে মানে বড় বড় শহর গুলোতেই আর কি এইরকম পরিমানে দূষণ হচ্ছে. হম হম হম দূষণ হচ্ছে তার কারণ যত population বাড়ছে, তত ম আ industry ও বাড়ছে. industry বাড়া মানে ম সেখানে carbon dioxide, carbon monooxide এগুলো autometic বাড়বে.

তো গাছ তো এখন লাগানো হচ্ছে না বরং যে গাছ গুলো আছে সে গাছগুলোকেও তো কেটে ফেলা হচ্ছে. একটা গাছের against এ যদি কেউ দুটো বা তিনটে গাছ লাগায় তারপরে একটা গাছ কাটে, তবুও একটা logic আছে. কিন্তু যদি দেখা যাচ্ছে যে একটা গাছ কেটে ফেলছে অথচ কোনো গাছ লাগছে না, তাহলে তার impact তো ইম ব earth এর উপর পরবে. তার impact দূষণ পরিবেশের উপর পরবে. এটা পড়তে বাধ্য. হম পরবে তো বটেই, এখন শুধুমাত্র গাছ লাগানোটা দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই শুধুমাত্র প~ পরিবেশ দিবসের দিনই শুধুমাত্র গাছ লাগানোর হুজুগ ওঠে. আর উম সারা বছরে উম কারুর সেরকম আর কি গাছ লাগানোর দিকে নজর থাকে না. বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এটা হয়ে থাকে. এর জন্যে মানুষকেও সচেতন হতে হবে. মানুষ যদি ইম আ ভেবে নেয় যে পরিবেশ যেরকম আছে সেইরকমই থাকবে বা যে যেমন আছে তেমনই চলবে তাহলে মানুষ বড় ভুল করছে.

সেরকম কোনদিনই করে নি. তারা ইম একমাত্র নিজের গদি কিকরে বাঁচবে আর কিকরে রাজত্ব সামলাবো সেই চিন্তাতেই ব্যাস্ত থাকে. তো climate নিয়ে চিন্তা করার তো আ অবকাশ বা সময় তাদের কাছে আছে বলে আমার মনেহয় না.

হ্যাঁ, মানুষও যেরকম পারছে যার যেখানে যেরকম গাছ আছে আমি যদি শহরের কথা বাদই দিই, গ্রামের দিকে যে গাছগুলো লাগানো থাকছে. বা আগে হয়তো বেশী ছিলো গাছ লাগানো. এখনকার দিনে এই globalisation যখন হচ্ছে western কে যখন বেশী follow করছে, তো সেই গাছগুলো কেটে ফেলছে. কিন্তু, গাছ কাটার পরিবর্তে নতুন করে গাছ কিন্তু কেউ লাগাচ্ছে না. আগেকার পূর্ব পুরুষ যারা তারা যে গাছ লাগিয়ে গেছে সেই সেই গাছগুলো কাটছে কিন্তু লাগানোর বেলাতে আর কিন্তু কেউ গাছ লাগছে না. হম হম এটাও হচ্ছে. দেখেছি. মানে উম প্রচুর পরিমানে গাছ লাগানোর দরেকার. যতটা দরকার সেই পরিমান তো হচ্ছেই না নূনতমও হচ্ছে না. কিছুই হচ্ছে না প্রা plus যে জঙ্গল আছে বড় বড় জঙ্গল আছে জঙ্গলে তো এখন দেখছি তো মাঝে মাঝে দাবানল লেগে যাচ্ছে. তারপরে ওপর থেকে এম জল spreay করছে যাতে জঙ্গলে আগুন না লাগে. তা আগে তো এতো ইম ব দাবানল লাগেনি. লাগেনি তার কারণ হচ্ছে climate এত গরম হয়নি আগে. এখন weather যত গরম হয়ে যাচ্ছে জঙ্গলের মধ্যে, দাবানল লেগে যাচ্ছে. এবার সেই দাবানলটাকে সামলাতে পারছেনা. যদি য়াও পরিবেশ থেকে দুই degree বা তিন degree temparature কে কমানো যায় তাহলে এই দাবানলটা আর autometic লাগবেইনা.কারণ যেহেতু পরিবেশ গরম হচ্ছে তাইজন্য দাবানলটা লেগে যাচ্ছে. হম হম, আমি দাবানল খেয়াল পড়ল যে দুহাজার একুশ সালে Siberia এবং America য় নাকি, প্রচুর দাবানল হয়েছে. সব ভয়াবহ দাবানল. হম হম হম. এবার দাবানল লাগা মানে তো গোটা জঙ্গলকে মানে জঙ্গলে যেকোনো একটা portion কে তো পুরো শেষ করে দেবে. কারণ আগুন লেগে যাবেতো পুরো একদম. এবার পুরো যদি আগুন লেগে যায় সে আগুন তো আর controll করতে পারবে না কারণ একটাই জঙ্গলে অনেক শুকনো গাছও থাকে বা যে গাছগুলো আছে, তরতাজা যে গাছগুলো আছে, সেই গাছগুলোতে যখন আগুন লেগে যাবে সে আগুন তার মানুষের controll এ থাকবেনা. হ্যাঁ, মানুষের controll এ থাকলো না শুধু. শুধুমাত্র যে গাছপালা ওই আগুনে পুরে যাচ্ছে সেইরকমও না. যত জীব জন্তু পশু পাখি রয়েছে, তারাও ও মানে পুড়ে মরে যাচ্ছে গিয়ে এতে তো প্রকৃতির ইয়ে ভারসাম্যটাই নষ্ঠ হয়ে যাচ্ছে.

এখন যে কীটনাশক যে পরিমানে use হচ্ছে যেকোনো সবজি চাষে বা যেকোনো ধরনের চাষ যখন করতে যাচ্ছে. যে ইম chemical যেগুলো use হচ্ছে এর কারণে কিন্তু মাটিও প্রচুর দুষিত হচ্ছে. আর মাটি যদি দুষিত হয়, তাহলেতো মানুষের ম খাবার যোগানোটাই মুস্কিল হয়ে যাবে আগামী দিনে. হম হম, আর মাটির দূষণের main কারনটাই তো হচ্ছে plastic. যেইগুলো মানে মাটিতে মিশেও যাচ্ছেনা noise যেরকম থাকার সেরকমই থেকে যাচ্ছে